পার্কটিতে বাঘের প্রতিমূর্তি দেখা যাচ্ছে।

জলাশয়ের পাশে উঁচা পাহাড় দেখা যাচ্ছে।

বিল্ডিংয়ের পাশে বড় একটি গাস দেখা যাচ্চে।

এখানে একটি বড় রাস্তা দেখা যাচ্ছে রাস্তার মইধ্যে কয়েকটি ট্রাক দেখা যাচ্ছে।

রাস্তার পাশে একটি বাইক রাখা আসে।

স্ট্যান্ডটিতে কয়েকজন লোখ দেখা যাচ্ছে।

বিল্ডিংটির স্ক স্কোয়ারে কয়েকজন লোক দাঁড়িয়ে আসেন।

দোকানটির সামোনে কয়েকটি দড়ির কয়েল দেখা যাচ্ছে।

দুকানটির সামোনে কয়েকগুলি চেইন জুলানো রাখা আসে।

এখানে একটি বাজার দেখিতে পাইতেসি বাজারটিতে বেশ কয়েকজন লোক দেখা যাচ্ছে।

বাজারটিতে কতকগুলি বেগুন দেখতে পাইতেসি।

দোকানটির বিতরে একজন লোক দাঁড়িয়ে আসেন।

এহানে একটি দুকান দেখিতে পাইতেসি।

বিল্ডিংটির পাশে দু তলা বিশিষ্ট আরও একটি বিল্ডিং দেখা--

ইস্কুলের মাঠে কয়েকজন লোক দাঁড়িয়ে আসেন।

দুকানটিতে অনেকগুলি সেল্ফ লাগানো আসে।

দোকানের ভিতরে একটি টেবিল দেখা যাচ্ছে টেবিলের সামনে একটি চেয়ার দেখা যাচ্ছে।

টেবিলের উফর একটি টেবিল ফ্যান রাখা আসে।

ব়্যাকের উপরে ল্যাকটোজেনের প্যাকেট দেখিতে পাইতেসি।

জলাশয়টির পাশে বড় একটি পাহাড় দেখা যাচ্ছে।

পাথরটিতে একজন লোক বসে আছেন।

এখানে একটি হার্ডওয়ারের দোকান দেখিতে পাইতেসি।

গরের মইদ্যে একটি মইয়ের উপরে একজন লোক দাঁড়িয়ে আসেন।

দোকানটির বাহিরে একটি লাল ওয়াগনার দাঁড়িয়ে আসে।

বিল্ডিংয়ের পাশে ছুট্ট একটি রাস্তা দেখা যাচ্ছে।

চার্চটির উপরি তলায় একটি সিলিং ফ্যান দেখা যাচ্ছে।

এখানে একটি চার্চ দেখিতে পাইতেছি চার্চ টির মইদ্যে অনেকগুলো চেয়ার লাগানো আসে চেয়ারগুলিতে অনেকগুলি লোক বসে আচেন।

বিল্ডিংয়ের পাশে একটি দোতলাবিশিষ্ট বিল্ডিং দেখা যাচ্ছে।

রুমটিতে কয়েকটি চেয়ার দেখা যাচ্ছে চেয়ারের সামোনে একটি ড্যাস্ক দেখিতে পাইতেসি।

অফিস রুমের দেওয়ালটি হলুদ রং করা আসে।

বিল্ডিংয়ের পাশে পাওয়ার লাইনের কুটি দেখা যাচ্ছে।

ক্লাসরুমের সিলিংয়ে কয়েকটি ফ্যান লাগানো আসে।